এবং এই রাস্তাটির মধ্যে কিছু লোকজনও চলাফেরা করছে | রাস্তার পাশে আছে একটি অনেক বড়ো বিল্ডিং | এবং এটি হলো একটি চার্চ | চার্চটির সামনে কিছু পোস্টার ও লাগানো আছে।

এছাড়াও এই উম রাস্তাটির সামনে আছে একটি অনেক বড়ো গৌতম বুদ্ধের মূর্তি এবং আশেপাশে কিছু গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে।